বিল্ডিংটিতে শাটার লাগানো আসে ।

সাইনবোর্ডটিতে অফিস অফ দ্যা প্রজেক্ট ডাইরেক্টর লেখা আসে।

ইস্কুলটিতে একটি লম্বা ব্যালকনি দেখা যাচ্ছে।

নৌকার মইধ্যে অনেকগুলি লোক দেখা যাচ্ছে।

মন্ডপটির ভিতরে একটি মূর্তি দেখা যাচ্ছে।

পাশে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

রুমটির ভিতরে অনেকগুলি স্টিলের চেয়ার দেখা যাচ্ছে।

বারান্দায় একটি ফুলের পট রাহা আছে।

এখানে হাতির দাঁত দেখিতে পাইতেসি।

রাস্তার পাশে একটি সাইনবোর্ড লাগানো আসে।

সাইনবোর্ডটিতে আসাম এন্টারপ্রাইজ লেখা আসে।

মেয়েটি একটি স্টেজের উপর দেখা যাচ্ছে।

ওখানে অনেকগুলি চেয়ার দেকিতে পাইতেসি।

এহানে একটি কাপ দেখা যাচ্চে।

দোকানটিতে কয়েকটি লাইট জ্বালিয়ে রাখা আসে।

এখানে কয়েকটি ডাস্টবিন রাখা আছে।

দুকানটিতে অনেকগুলু কমলালেবু দেখা যাচ্ছে।

দোকানটিতে অনেকগুলো আপেল দেখা যাচ্ছে।

এখানে একটি মাছের দুকান দেখিতে পাইতেসি।

ওটিতে একজন লোক দেখা যাচ্ছে।

রাস্তার পাশে অনেকগুলো গাসপালা দেখা যাচ্ছে।

রাস্তার পাশে কয়েক ইলেকট্রিক কুটি দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখিতে পাইতাসি।

বাসটিতে ব্লু কালার দেওয়া আসে।

বিল্ডিংয়ের সামোনে কয়েকটি গাড়ি রাখা আছে।

এটিতে আইআইডি সেন্টার মালিনীবিল শিলচর লেখা আছে।